এইখানে একটি ল্যাপটপ দেখতে পাচ্চি এইখানে আরেকটি লাল রঙের চেয়ারও দেখতে পাচ্চি এইখানে একটি সিলিন্ডারও দেখতে পাচ্চি।

এইখানে এর সাদা রঙের একটি টেবিল রাখা আছে এইখানে।

এইখানে একটি ব্রাঞ্চ দেখতে পাচ্চি এইখানে কুঠি দেখতে পাচ্ছি।

এখানে পাহাড় দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো গাছপালা দেখতে পাচ্ছি।

এখানে একজন মানুষ দেখতে পারছি এখানে পানির বোতল দেখতে--

এটা একটি মন্দির মন্দিরের গেইট গেটের মইদ্যে অনেকগুলি মূর্তি দেখতে পাচ্চি।

এবং অটো অটো একটা দেখা যাচ্ছে এব আরও আল্টো একটাও দেখা যাচ্ছে।